আপনারা তো এই ভাবেই আহ customer দের কে এরকম করে তো মুশকিলে ফেলে দেন, আপনারা তো customer দের কে এইভাবেই hindi করছেন। কি আর বলবো বলুন? দেখুন actually আপনাদের জন্যই তো আমরা এখানে বসে আছি, আর এই যে বলছেন, আমরা কিন্তু আপনাদেরকে মুশকিলে ফেলছি না ঠিক আছে। তো আপনি নিশ্চিত থাকতে পারেন service টা deactivate,

ফেললে কি আর আমি আপনাকে call করে এত কিছু ভোট জিজ্ঞেস করি বলুন টাকাটা কেটে নিলেন, কিভাবে কেটে নিলেন? কেন কেটে নিলেন? টাকা ফেরতও চাইছি আপনার কাছে, আপনি সেটাও দিতে পারছেন না? okay, একটা ডিডা আপনার একটা balance কিন্তু এখানে Refundable, ঠিক আছে? একটু লাইনে থাকবেন।

হ্যাঁ, ওটা refunds র জন্য process করা হচ্ছে। তো refund র জন্য process করতে না, একটু সময় লাগবে? কেমন?

just একটুখানি, আমি আপনার call টি এক মিনিটের জন্য hold এ রাখতে পারি? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, okay, ধন্যবাদ, লাইনে থাকবেন। hold এ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, লাইনে আছেন?

okay, আপনি Balance check করবেন? এইখান থেকে phone এ আমি কি করে Balance check করবো বলুন? আমি তো এখানে phone টা রয়েছি, এবার Balance টা আমি কি করে check করবো একটু বলবেন আমাকে? আমি কিভাবে Balance check করবো?

না, না, headphone, টেডফোন কোথায় পাবো বলুন? আপনি headphone এ কথা বলছেন না, okay, তাহলে First এ আপনাকে request করবো যদি আপনার হাতের কাছে Pen on paper আছে, তো সেটা নিয়ে নিন, আমি. code টা বলছি, ঠিক আছে? হ্যাঁ, বলুন, বলুন, আমি লিখছি।

One, One, One,

হ্যাঁ তার আগে star দেবেন। Star triple one star, star টা আবার কেমন করে লেখে? দেখুন আপনার phone এ ঠিক আছে। এস, টি,

রিয়া, sorry Interact করছি, ওই এস টি এ আর ওই star নয়, আপনারা key pad এ দেখুন ঠিক আছে Titan side এ,

হ্যাঁ এরকম দুটো দাগের মতন করা আছে, Right hand মানে তো, বাঁদিকে তো? না, না, right hand মানে আপনার হচ্ছে ডান side এ, দেখুন?

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ওটাই। ওটাকে বলা হয়?

আচ্ছা, আচ্ছা, star, এক, এক, এক, তিনটে এক, এক, এক, এক,

আবার star,

Double one, one, one,

Haze মানে, Haze মানে দেখুন, দুটো লম্বা দাড়ি হবে, আর তার পেটটা কাটা দুটো দাড়ি হবে, আপনার ফোনের নিচে,

আচ্ছা এই বাঁদিকে রয়েছে?

আপনার কত balance আপনি refund পেয়েছেন? এই মুহূর্তে আপনার balance available আছে দেখুন এগারো টাকা পঞ্চাশ পয়সা। তাহলে কেন আমার miss call যাচ্ছিল না। এই তো refund করা হলো আপনার amount টি।

আহ, ঠিক আছে দাঁড়ান, আমি দেখে,

হ্যাঁ এইতো দেখাচ্ছে আপনার balance, আমার Current balance হচ্ছে, এগারো টাকা, তেইশ পয়সা। এগারো,

ঠিক করে check করুন, balance আপনার এগারো টাকা পঞ্চাশ পয়সা আছে দেখুন। ও ঠিক আছে, পয়সা নিয়ে আর কি হবে বলুন, আপনি আমাকে টাকাটাই ফেরত দিতে পারলেন না, আমি পয়সা নিয়ে আর কি করবো বলুন?

ক্ষমা চেয়ে নেবো রিয়া, যেটা Refundable সেটা অবশ্যই দেখুন আপনাকে refund করে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওই বৃষ্টির জন্য না, Bollywood music এর জন্য যে deduction ও হয়েছে, সেটা Refundable নয়।

কোনো গান শুনতে পাননি? ওটা subscribe করেছেন, তারপর একটা number রয়েছে দেখুন? Double five double five one, ওই number এ আপনাকে call করতে,

ঠিক আছে, আপনি আমার দেখবেন যেন আমার আর এরকম ভাবে টাকা কেটে না নেয়, না হলে কিন্তু আপনাদেরকে বার বার phone করে আমি জ্বালাতন করবো, কি করবো বলুন না জ্বালাতন করলে তো আর টাকাটা আমি ফেরত পেতাম না।

সেটাকে এখান থেকে Deactivate করে দেওয়া হয়েছে, আপনার number থেকে, আপনার number থেকে যখনই Deactivate করে দেওয়া হয়েছে না, ওই type এর message গুলো আপনার screen এ আর যাবে না, তাহলে আপনি আর কিন্তু activity ও হবে না, আপনি বলছেন যে আপনি activate করেননি। okay, অনেক সময় কি হয়ে যায় অজান্তে ওটা Activate হয়েছে, তার জন্য ক্ষমা চেয়ে নেবো, deduction হয়েছে বলে? butt আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, Second time থেকে এরকমই issue আপনার face করতে হবে না। ক্ষমা চেয়ে নেবো পুরো balance টা আপনাকে refund করতে পারলাম না তাই বলে, কেমন? okay, আর ক্ষমা করেই বা কি করবো বলুন? আমার তো টাকাটা চলে গেলো, আমাকে তো ওই টাকাটা আর কেউ দেবে না? না? টাকাটা যদি পেতাম তাহলে বলুন কত ভালো হতো আমার কতটা balance থাকতো? আমি তাহলে অনেকটাক্ষন phone করতে পারতাম। বুঝতে পারছি, okay, এছাড়া আর অন্য কোন বিষয়ে সাহায্য করতে পারি আপনাকে আমি? না, না, আর কি সাহায্য করবেন, কিন্তু দেখুন যেন আমার আর কোনো ভাবে না টাকাটা কেটে নেয়, তাহলে কিন্তু আমার খুব অসুবিধা হবে।

okay, নিশ্চিন্তে থাকতে পারেন, এরকম issue আপনাকে আর face করতে হবে,

যদি আবার কোন problem হয় আমার, তাহলে কি আমি কল করে আবার আপনার সাথেই কথা বলতে পারবো? আন্তরিক ভাবে দুঃখিত হোলাম, হ্যাঁ আপনি call করতে পারবেন, butt আমার সাথেই যে কথা হবে সেটা Assurance দিতে পারছি না, because এখানে অনেকেই তো বসে আছে না, আমার মতো, তো কার কাছে phone land হবে সেটা তো বলা possible নয়, butt হ্যাঁ,

একটু দেখবেন যেন আপনার সাথেই কথা হয়, আপনি খুব ভালো, কি সুন্দর আমার টাকাটা ফেরত দিলেন, অন্য কেউ হলে হয়তো বলতো দুটোই ফেরত দেওয়া যাবে না, আপনি তো একটা ফেরত দিতে পারলেন। ধন্যবাদ, Okay, নিশ্চিন্তে থাকতে পারেন যাদের কাছে Call Land হোক না কেন, আপনাকে পুরোপুরি ভাবে সাহায্য করার চেষ্টা করা হবে, কেমন? যেহেতু আপনি একটা আমাদের মূল্যবান গ্রাহক, সেই জন্য, Okay,

না, না, না, আর কোনো সাহায্য লাগবে না আমার। okay, lust এ ছোট্ট একটা অনুরোধ করবো আপনার কাছে, আপনার Feedback .

দয়া করে আপনার মূল্যবান মতামতটি share করবেন যেটা এই call এর শেষে আপনি message এ পাবেন, কেমন, please share করবেন, ঠিক আছে? সেটা আবার কি জিনিস? সেটা কেমন করে করবো? okay, বলে দিচ্ছি, এই call টা যখন শেষ হবে না,

কথা বলে আপনার ভালো লেগেছে কিনা? আপনার যে problem টা ছিল সেটা solve হয়েছে,

ওখানে শুধু reply করে দেবেন yes or no বলে, আপনার যেটা suitable মনে হয়, কেমন? ওটা আপনার ওপর depend করছে, আপনি কি করবেন? তো please feedback টা provide করবেন। okay, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো আমরা তো অতো জানি না অত কিছু বুঝি না phone এর, চেষ্টা করে দেখবো যদি পারি তো? okay, okay, D Telecom, call করার জন্য ধন্যবাদ, আপনার দিনটি শুভ, thank you,

ভালো আছি, তুই কেমন আছিস? এইতো চলছে

হ্যাঁ অনেকদিন কথা হয়নি আসলে তোদের ঐদিকে weather কেমন? বৃষ্টি হলো কদিন? এইই তো চলছে, আর কি গরম, মাজখানে তো বৃষ্টি হলো এখন আবার গরম

না আমাদের এই ধর চোদ্দ তারিখের পর থেকে পড়বে, তোর? আমারও almost সেরকমই একটা সময় থেকে গরমের ছুটিতে কি করছিস তাহলে? এইতো plan নেই বাড়িতেইতো থাকি

তাহলে জাবি সমুদ্রের কোথাও ঘুরতে?

হ্যাঁ কিন্তু সমুদ্র বলতে সেই একই দীঘা পুরীর ভিড় নয় একটু অন্যরকম অন্যরকম কোথায় হতে পারে, তাজপুর?

তাজপুর না তুই এর আগে কখনো বকখালি গেছিস?

তাহলে বরং চল বকখালি চল দেখ সমুদ্র মানেই generally এরকম ভিড় ভাট্টা, হাজারটা লোক সেই

হ্যাঁ তোর voice টা না crack করছে শোনা যাচ্ছিলো, বল এবার এবারে ঠিক আছে?

আমি বলছি সমুদ্র মানে সেই একরোখম ভিড় ভাট্টার জায়গা না ultimately সমুদ্রের আসল যে ব্যাপারটা সেটাই feel করা যায় না hello

হ্যা হ্যা বল শুনতে পাচ্ছিস ? না একটু problem হচ্ছে দারা

hello আমি কি আবার reconnect করবো phone ? শোনাযাচ্ছে বল

আমি বলছিলাম যে একটি রকম না ভিড় ভাট্টা সমুদ্রের জায়গায় গিয়ে সমুদ্রের যে আসল ব্যাপারটা সেটা কিন্তু feel করা যায় না

একটু অন্যরকম নিরালা জায়গায় যাওয়ার মতো plan করছি হ্যা হ্যা করলে তো খুবই ভালো হয় আমি তো এমনিও বকখালি কখনো যাই নি তাহলে বলবো যে অবশ্যই তাহলে বকখালিটাই যাই চল

সকালের দিকে তোকে একটু ভোর ভোর উঠতে হবে যদিবা বেশি ভোরে আমাকে উঠতে হবে

ওই ইয়ে সারে সারে ছটার মধ্যে তোকে হাওড়া পৌঁছে যেতে হবে

তারপরে মোটামোটি ধর সাড়ে সাতটার দিক করে একটা bus ছারে ধর্মতলা থেকে